শোরুমটির সামনে ইয়াম্মা লেখা আচে ।

এখানে একটি সড়ক আছে সড়কের দুপাশে অনেকগুলো বাইক রাখা আসে ।

কারটির পাশে একজন লোক আসে।

সামনে আরো মেশিন রাখা আসে।

দোকানটির ভিতরে কোল্ড ড্রিঙ্কস আচে।

এক বোর্ডে বিধান অপটিকেল লেখা আছে।

এখানে একটি সবজি বাগান আসে।